গরুগুলো খুব সুন্দর চরছে এবং কটা ঘর আছে। ক্যাম্প করা আছে।

ডাস্টবিন আছে তাতে কোকাকোলার কিছু আছে। ডাস্টবিনটির কালার হলো লাল রঙের।

এটি নেতাজি সুভাষচন্দ্র বোসের বোঝা যাচ্ছে তিনটি ট্যাটু ।

এবং পিলার দের মধ্যে স্ট্যাটু গুলো লাগানো হয়েছে। পিলারটি পুরো সাদা কালো।

তিনি ফুলের দোকানের মতোন কিছু একটা করতে অনেক রকমের ফুল আছে এখানে ।

ফুলগুলো রজনীগন্ধা ফুল গেন্দা ফুল সব রকমের ফুল আছে বলতে গেলে এখানে।

এটা দেখতে বুঝতে পারা যাচ্ছে যে এটা একটি ইস্কুল বাচ্চাদের ইস্কুল ।

গোল্ডেন কালার এবং বিল্ডিং -টির কালার হলো সবুজ হালকা সবুজ।

তার কাছে একটা জেনারেটর আছে খুব সুন্দর বলতে গেলে জায়গাটা।

অনেক গুলো লোক বসে আছে কারপেন্টে -টি লাল রঙের এবং ঠাকুর গুলি যে ড্রেস হচ্ছে সাদা।

চার তলা বিল্ডিং এবং দেখা যাচ্ছে একটি চেয়ার লেগেছে এতে চেয়ার -টির কালার হচ্ছে লাল খুব সুন্দর বেলুন -এর গেট করেছে একটি।

'' পিলা দুটি কালো ''''এবং গেট দুটি নীল কালার -এর | এবং বর্ডার -টা হচ্ছে লোগোটা হচ্ছে নীল কালার -এর ।''

খুব সুন্দর একটি স্কাই দেখা যাচ্ছে। নীল কালারের স্কাই এবং তার এগুতে একটি।

হসপিটাল -এর মধ্যে কয়েকটি চেয়ার আছে চেয়ার -এর কালার -গুলো স্টিল -এর কালার -এর চেয়ার ।

এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটি ওয়েগা ব্যায়াম করার উম-ম জায়গা ব্যায়াম করা খুব সুন্দর হয় বলতে গেলে ।

অনেক ভিড় আছে নট কোন দোকানে। খুব সুন্দর সুন্দর মানে অনেক কিছু মাল পাওয়া যায় দোকানে বোঝা যাচ্ছে।

দোকানের লোগো -টি হল নীল কালারের মানে দুধের দোকান বলতে গেলে।

মেশিন -এর উপর কিছু একটা বানানো হচ্ছে। খুব সুন্দর একটি মেশিন বা কারখানা বলতে গেলে।

এটা দেখেই বোঝা যাচ্ছে একটি ব্যাঙ্ক অফিস মানে স্টেট ব্যাঙ্ক বা কিছু একটা পাঞ্জাব ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক মনে হচ্ছে।

একটি মহিলা আছে মহিলাটা একটি ব্যাগ নিয়ে আছে।

কিছু একটি-ই স্কুল মনে হয় এটা। গেট -টি কালার হচ্ছে --

এবং গ্রিল গুলোর কালার হচ্ছে কালো এবং পিলার গুলির কালার হচ্ছে সাদা |তার পাশে একটা --

একজন কালো অনেক ভিড় দেখা যাচ্ছে মেলার মধ্যে।

দোলনা ঝোলানো আছে এবং বুদ্ধদেবের পাশেই তার মূর্তি গুলো জামা পরে আছে কাল লাল রঙের।

এখানে একটি শপিং মল আছে শপিং মল -এর মধ্যে কয়েকটি ড্রেস আছে ।

উমম ড্রেস আছে খুব সুন্দর সুন্দর লেডিস এবং ছোট ছেলেদের বাচ্চাদের ড্রেস ।

অনেকখানি একটি রেলিং দেওয়া আছে |তার মধ্যে একটা রেলিং -এ পা পিলার দেওয়া আছে।